দূরে একটি বিশাল বড় পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়টি খুবই সুন্দর। বিশাল এলাকা জুড়ে পাহাড়টির বিস্তার।

একটি বিবাহ অনুষ্ঠান হচ্ছে। একটি স্টেজ সাজানো হয়েছে। চারপাশে অনেক ফুল লাগানো হয়েছে। চারিদিকে অনেক লাইট ক্যামেরা দেখা যাচ্ছ। ছাতার মতো লাইটিং - ও দেখা যাচ্ছে।

আ মাঠে কিছু বৈদ্যুতিক আ পোস্টার দেখা যাচ্ছে। এছাড়া মাঠের চারিদিকে অনেক বড় বড় ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে। এই বাড়িগুলিতে মানুষজন বসবাস করে।

চারিদিকে অনেক ল্যাম্পোস্ট দেখা যাচ্ছে। দূরে দেখা যাচ্ছে কিছু মানুষেরা ঘুরে বেড়াচ্ছে। এই জায়গাটি খুবই সুন্দর। অনেক বসার জায়গা রয়েছে। অনেক মানুষেরা ঘুরতে আসে।

চে দোকানের বাইরে দেখা যাচ্ছে বিভিন্ন ধরণের চিপস কুড়কুড়ে স্ন্যাকসের প্যাকেট ঝুলছে। কিছু ঝাড়ু দেখা যাচ্ছে। এই দোকানে প্রতিদিন প্রচুর মানুষের ভিড় হয়।

বাড়ির সামনে গেট দেখা যাচ্ছে। গেটটি খোলা। গেটের সামনে একটি গরু দাঁড়িয়ে রয়েছে। গরুটির পাশে একটি গাছ দেখা যাচ্ছে।

একটি নদী। দেখা দেখা যাচ্ছে। নদীটি খুবই বড়। নদীর সামনে একটি বোট চলছে। সেই বোট -এর জন্য নদীর জলে ঢেউ উঠেছে। এহ দূরে নদীর ওপরে ব্রিজ দেখা যাচ্ছে।

এহ ব্রাশ রয়েছে একটি চেয়ার দেখা যাচ্ছে। এই দোকানে প্রতিদিন প্রচুর মানুষ হার্ডওয়ার্সের বিভিন্ন ধরণের জিনিসপত্র কিনতে আসে। দোকানের ভিতরে একটি চেয়ার দেখা যাচ্ছে।

এইখানে একটি হল রুম দেখা যাচ্ছে। রুমে একটি বলের মধ্যে একটি ছেলে জিম প্রাকটিস করছে। সামনে মাটিতে একটি হেডফোন পড়ে রয়েছে। আশপাশে আরো অনেক জিমের যন্ত্রপাতি দেখা যাচ্ছে।

এটি একটি গাড়ির শোরুম । শোরুমটি খুব বড়। শোরুমের মধ্যে বেশ কয়েকটি প্রাইভেট কার দেখা যাচ্ছে। শোরুমের মধ্যে একটি।

এইখানে একটি নদী দেখা যাচ্ছে। নদীটি বিশাল বড়। নদীটি খুবই সুন্দর দেখতে। নদীর জল খুবই পরিষ্কার। নদীর ওপর একটি ব্রিজ দেখা যাচ্ছে। এই ব্রিজ দিয়ে প্রতিদিন বিভিন্ন ধরণের গাড়ি --

এইখানে একটি মন্দির রয়েছে। সামনে একটি মন্দিরের গেট দেখা যাচ্ছে। গেটের মাথার দিকে বিভিন্ন সুন্দর সুন্দর মূর্তি সুন্দর সুন্দর কারুকার্য করা এবং।

অরেঞ্জ এবং এহ গ্রীন কালারের এহ কালার দেখা যাচ্ছে এবং কয়েকজন ব্যক্তি মন্দিরের ভিতরে প্রবেশ করছে। সামনে একটি কালো জামা পড়া ছেলেকেও দেখা যাচ্ছে। ভিতরে --

এছাড়া দেখা যাচ্ছে কিছু ফুলের গাছ ও রয়েছে। ফুলের গাছে পিঙ্ক কালারের ফুল ফুটেছে। একটি বাড়ি দেখা যাচ্ছে। বাড়িটিও খুব সুন্দর খুবই বড়।

দূরে দেখা যাচ্ছে একটা হলুদ কালার -এর গাড়ি। তার পাশে একটি গাড়ি দাঁড় করানো রয়েছে। চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে। আঃ সামনে একটি রাস্তা দেখা যাচ্ছে। রাস্তা দিয়ে গরু চলেছে।

এইখানে একটি লাল মাটির জমি দেখা যাচ্ছে। জমিটি বিশাল বড়। এবং দেখা যাচ্ছে চারপাশে অনেক বিভিন্ন ধরণের গাছপালা হয়ে রয়েছে। খুবই সুন্দর একটি জায়গা। একটি বাড়িও দেখা যাচ্ছে।

এইখানে একটি পার্ক করা আছে। পার্কটি খুবই সুন্দর। চারপাশে বিভিন্ন ধরণের দোলা রয়েছে স্লিপ রয়েছে। এহ হ --

চারপাশে কিছু বসার জায়গা রয়েছে। দূরে কিছু মানুষ বসে রয়েছে।

এটি একটি স্টেশনের প্লাটফর্ম । প্লাটফর্মটি খুবই বড়। সামনে একটি ব্যাগ দেখা যাচ্ছে। ব্যাগে কিছু জিনিসপত্র রয়েছে এবং স্টেশনের প্লাটফর্মের চেয়ার -এ কিছু ব্যক্তি বসে রয়েছে।

করছে। চারপাশে অনেক বাঁশের টুকরো ইটের টুকরো বালি সিমেন্ট স্টোন চিপ পড়ে রয়েছে।

স্পট রয়েছে। এইখানে প্রতিদিন বহু মানুষেরা পিকনিক করতে আসে। এই ছেলেটি তার বন্ধু বান্ধবদের সঙ্গে এইখানে পিকনিক করতে এসেছে।

এইখানে একটি পোস্ট অফিস দেখা যাচ্ছে। পোস্ট অফিস - এর দরজাটি সামনে খোলা রয়েছে। ভিতরে আ দরজার ভিতরে আর একটি দরজা একটি জানালা দেখা যাচ্ছে। একটি দেওয়ালে সুইচ বোর্ড দেখা যাচ্ছে ।

একটি সাদা রংয়ের বাড়ি দেখা যাচ্ছে। চারপাশে অনেক ইলেক্ট্রিকের টাওয়ার দেখা যাচ্ছে। চারপাশ খুব সুন্দর দেখতে লাগছে।

বেশ কিছু স্টাফ কাজ করছে। আশেপাশে অনেক লোকজনকে দেখা যাচ্ছে। সামনে একটি অটো দাঁড়িয়ে রয়েছে।

হম এছাড়া সিলিং -এ অনেক আলো জ্বলছে। এই ক্লাসরুমে প্রতিদিন অনেক ছেলেমেয়েরা ক্লাস করে। ক্লাসরুমের একটি জানালাও দেখা যাচ্ছে।